পাশে একটি ল্যাপটপ -এর মতো মনে হচ্ছে।

এবং ছোটো ছোটো টপ রয়েছে ফুলগাছের।

ছোটো ফুল গাছ একটি ছোটো লাইট --

ওইদিকে কিছু কিছু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে।

এটা বইয়ের দোকান হবে উপরে লেখা আছে তেজা বুক ইস্টল ।

থামনে একটি ঝাউ গাছ দেখা যাচ্ছেএ।

তার ওপর দিকে একটি লোক দাঁড়িয়ে আছে ভিতরের দিকে একটি লোক দাঁড়িয়ে আছে।

সামনে একটি ঘোড়া দৌড়াচ্ছে বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে জিনিসগুলি।

মেকারের দোকান হবে কয়েকজন লোক ওখানে দাঁড়িয়ে আছে।

বাচ্চাদের খেলনার জিনিস দেখা যাচ্ছে।

এখানে শুধু একটি প্লেট দেখা যাচ্ছে তার উপরে কিছু খাওয়ার রয়েছে।

এখানে তিনটি মূর্তি আছে।

ঘরের দুই পাশে দুইটা লাল কালার -এর পিলার দেখা যাচ্ছে।

সামনে একটি বাঁশ ঝাড়ের মতো পাতাগুলো দেখা যাচ্ছে।

কিছু লোকজন সেখানে চড়ানো হয়েছে একটি সাইকেল নেওয়া হয়েছে।

সামনে একটি ছেলে একটি বাচ্চা মেয়েকে মুক্তি ছেলের মাথার উপরে চড়িয়ে দিয়েছি।

লাইট দেখা যাচ্ছে দোকানগুলিতে প্যান্ডেল দেওয়া আছে।

অপর দিকে একটা ছেলে বাচ্চা মেয়েগুলোর ছবি তুলছে।

পিছনে তিনটি বাইক দেখা যাচ্ছে।

সামনে একটি গাছের মতো দেখা যাচ্ছে মোটা।

এখানে বেশ সুন্দরভাবে ফুল লাগানো হয়েছে।

ও একটি এসিল বসানো আছে।

এটা বেডরুম হবে কারণ এখানে দুটি বিছানা রয়েছে।